মানে masters কী করে ফেলা যাই নাকি পরে করবো এই সম্পর্কে তোমার,

পর পর্যন্তও তো masters এ ভর্তি হওয়া যাই যদি তুমার মনে হয় এক দু বছর gap দি তালি আর যদি ওই সময়ই ভর্তি হয়ে যাও তালে একটা ই তালে ওই সাথে সাথে হয়ে যাই একবারে সব ঝামেলা মিটে যাই পরে যেয়ে আর ঝামেলা করা লাগে না আর কারণ,

পরিচিত থাকে এই জন্য আরো সুবিধা হয় আর যদি পরে করতে চাও তালি একটু বেশি ঝামেলায় পড়তে হবে এই আরকি,

কী তুমি কী তোমার honors শেষ শেষ করার পরে কী masters করে ফেলবা নাকি পরে? honors শেষ করে একবারে ওই college এই আরকি ভর্তি হয়ে যাবো ও মানে একবারে সব কিছু শেষ করে বের হবা এরকম ইচ্ছা? হ্যাঁ আর college এ বারবার ভর্তি হওয়া এ হওয়া অনেক ঝামেলা ওই জন্যে একবারে শেষ করতে চাই। হ্যাঁ আমার হচ্ছে এই টা নিয়ে আমার পরিবারের সাথে কথা বলা লাগবে কারণ পরিবার থেকে বলছিলো যে masters পরে করতে।

in course তুমি দিলে দিলা না দিলে না দিলা ওইটা তোমার হচ্ছে ওইযে পরীক্ষার সময় form fill up এর সময় ওরা খাতা বাসায় দিয়ে দিবে in course পরীক্ষাটা দিয়ে দাও আর ওইযে, ওইযে তার জন্যই in course এর fee টা, extra নেবে সাথে জরিমানাও নেবে কী পাঁচ সাতশো টাকা এই আরকি এইটাই,

masters আগে in course দেওয়া লাগে নাকি? উম in course না in course মানে যে আমাদের ওইযে বর্ধবার্সিক পরীক্ষা মাসিক পরীক্ষা এমনই হয় ও honors এ তো ওইগুলো হয় না মানে in course হয়। ও আচ্ছা বুঝলাম। হ্যাঁ তারপরে masters এও কী যেই subject নিয়ে পড়িতে চাও সেই subject এ পড়বা নাকি অন্য subject এ যাবা? এখন তো এই সিদ্ধান্ত নেওয়াই হয়নি শেষ করতে পারলাম না,

তুমার তো চার পাঁচ মাস আসে এখন চিন্তা না করলে আর কবে করবা। দেখি এখন আমি management subject এ আসি এটা যে একেবারে খারাপ subject তা তো না। হ্যাঁ সেইটাই, আচ্ছা তালে বন্ধু আজকের মতো বিদায় অন্য একদিন কথা হবে। আচ্ছা ঠিক আসে।

hello এটা কি life care ?

আহ আচ্ছা বলছিলাম কি আমার একটা online booking করার আছে, তো আপনি বলতে পারবেন কি রকম কী ডাক্তার বসেন খোকন কী বসেন টসেন ? ডাক্তর তো অনেক আইছে এবং সে তারা এক এক জন এক এক field এর আপনার কোনটা দরকার সেটা বলুন না আসলে দেখুন আমার না কয়েকদিন থেকে খুবই হাঁটুতে ব্যাথা হচ্ছে মানে আমি হাঁটতে পারছিনা ঠিককরে আরকি তো এই কোন ডাক্তার কে দেখাবো না কি বলেন কি হাঁটু মানে আপনার হাড়ের problem আপনার arthropathy দেখানো উচিত আচ্ছা আচ্ছা আমি তো অতো জানিনা madam, তো এমনি একটু বলুন কবে কি বসেন আপনার কি রকম কি টাকা পয়সা লাগবে ? তো উম হ্যাঁ এখানে তো আমাদের আহ উম দেখুন পাঁচ জন ডাক্তার বসেন arthropathy আহ অনেক ডাক্তারই আছে জানেন যে এখানে এটা একটা বড়ো center তো আহ ডাক্তার সান্যাল যেমন, আহ Sunday করে আসেন আহ বিকেল বেলা আহ হ্যাঁ Doctor সান্যাল আসেন উনি আহ রাত্রি বেলা আটটা নাগাদ আসেন Sunday করে, আর আহ Doctor রায় উনি হচ্ছেন PG doctor উনি সোমবার আহ সকাল বেলায় আসেন ওই সাড়েসাতটা নাগাদ আর হচ্ছে আপনার doctor কুন্ডু উনি বসেন হচ্ছেSSKMএর, উনি বসেন হচ্ছে বুধবার বিকেল চারটে থেকে

Sunday আর একজন বসেন উনি হচ্ছেন আহ রোহিনী সেন শর্মা so উনি বসেন হচ্ছে আপনার সকালের দিকটা ওই বারো তা নাগাদ আর আমাদের আর একজন last যে আর একজন এর কথা বলবো তিনি হচ্ছেন junior doctor বলতে পারেন নতুন আহ তিনি হচ্ছেন doctor সিনহা তিনি হচ্ছে আপনার ও ওই

দেখুন madam আমি তো অনেক দূর থেকে এসেছি বর্ধমান থেকে এসেছি কলকাতায় ডাক্তার দেখাবো বলে তো madam আমি তো জানিনা আপনি বলে দিন ?

আমি বলতে পারি ডাক্তার ওনারা প্রত্যেকে ভালো আমি বলতে পারি আপনাকে এইটুকুই যে আর যে কে কি রকম বাকিটা তো আপনাকে দেখে নিতে হবে আমি কি করে বলবো আমি বলতে পারি নাকি ? হ্যাঁ madam আপনি ওটাই বলে দিন যে কোন ডাক্তার কে দেখলে আমার হাঁটুর ব্যাথা ঠিক হয়ে যাবে আপনি সেটা বলে দিন আরে আপনি কি মহা মুশকিল তো একই কথা বাত্রা কোন ডাক্তার কে দেখলে আপনার হাঁটুর ব্যাথা সে সেরে যাবে এটা কি আমি বলতে পারি সবাই ভালো আপনার fees time slot টার, সুবিধা হবে আপনি সেই নাম book করুন একটু তাড়াতাড়ি বলুন কারণ অনেকেই তো phone করে phone টা busy থাকলে তো আর বাকিদের নাম লিখানো সম্ভব হবে না ? হ্যাঁ madam নিশ্চই নিশ্চই আর ওই ডাক্তারদের fees গুলো একটু madam বলে দিবেন কতটাকা করে লাগবে ? fees বলতে আপনার হচ্ছে আহ doctor সিনহার fees হচ্ছে আপনার five hundred

আহ seven hundred আর বাকি যারা আছেন প্রত্যেকেরই seven hundred আচ্ছা mam আচ্ছা মানে এত টাকা লাগবে মানে, একটু কম সমে হবে না madam ! এটা তো ডাক্তার রা নেন আমি কমে কি করে করবো ?

না না এত টাকা দিয়ে কি করে ডাক্তার দেখাবো বলুন আরে এটা আমি কি করে বলবো আপনি কি করে দেখবেন দেখুন সবাই দেখাচ্ছে ডাক্তারাও ভালো facility পাওয়া যাচ্ছে আপনি আপ একবার try করে দেখুন ? আচ্ছা আর madam ওখানে আর কোন কোন ডাক্তার বসে, আপনাদের ওখানে আর কিসের কিসের চিকিৎসা হয় ?

আহ dentist বসেন

skin care এর যে problem skin এর issue যখন থাকে তো সেই ডাক্তার বসেন ! চোখের ডাক্তার বসেন ! হম হম মানে সব রকমই ডাক্তার আসেন ওখানে ? axslogic বসেন হ্যাঁ সবরকম ডাক্তারই থাকেন child specialist ও বসেন !

আপনি আপনার বাচ্চা কে নিয়ে আসতে পারেন কোনো problem হলে আমাদের এখানে ভালো ভালো ডাক্তার বসেন আচ্ছা আচ্ছা madam আর ওনাদের কি কি timeline time থাকে madam same time এ আছেন ওরা ?

ও same time এ আসে না, দেখুন এক একজন ডাক্তারের তো এক একটা field তার এক একজন ডাক্তারের এক একটা fees এক এক time slot এগুলো তো এভাবে মুখে বলা যাবে না আপনি একদিন আসুন আমাদরে যে chart টা রয়েছে তার একটা copy যেগুলো আমরা সবাইকেই দিই আপনার হাতে দিয়ে দেবো।

এবার আমি কি করবো বলুন? তাহলে এক কাজ করুন আপনি আপনার number টা দিন, আমি পাঠিয় দিচ্ছি বলুন ? হ্যাঁ এটা হচ্ছে five eight nine three two eight nine three two seven eight four two zero one seven eight four two zero three

zero one আচ্ছা আহ ঠিক আছে, কিন্তু আপনি কি নাম লেখাবেন না লেখাবেন না ? কোন ডাক্তারকে এর কাছে নাম লেখাবেন ? হ্যাঁ madam নাম তো লিখাবো ওই যে হাঁটুর ব্যাথার যে ডাক্তার উনি বললেন যে হাঁটুর ব্যথার তো পাঁচটা ডাক্তার, আপনি কাকে চান? রোববারে তো দুজন বসেন হ্যাঁ madam রোববারে আহ ওই দুজন যে বসেন তানারা time টা কি হয় ? কোন সময় বসেন ? বললাম একটা সকাল বারোটা, আর একটা সন্ধ্যে ছটা আচ্ছা আচ্ছা madam তো এই সকাল বারোটায় যিনি বসেন আহ ওনার কি নাম বললেন যেন ? দেখুন বারবার বলতে পারব না এত কথা আপনাকে বলছি line টা কখন থেকে আটকে আছে আপনি অন্য কেউ করতে পারছে না আপনাকে তো বললাম বলুন !

হ্যাঁ হ্যাঁ ওনার কাছেই আমার appointment আপনি করে দিন ওর আর কি এরকম কিভাবে টাকা পয়সা লাগবে একটু বলে দিন কি কি লাগবে ? বললাম তো সাতশো টাকা, আপনাকে seven hundred fees রোহিণী সেন শর্মা seven hundred fees তো টাকাটা কি madam ডাক্তার দেখানোর পরই দিতে হবে না আগে দিতে হবে? না আপনি ডাক্তার দেখাবার পরে দেবেন আমাদের কোনো advance payment নেই, তবে হ্যাঁ আপনাকে আহ এই সপ্তাহে আহ এই রো sunday এর আগে এর মধ্যে একদিন এসে আমাদের এখানে নামটা permanent confirm করার জন্য দশ টাকা দিয়ে যেতে হবে না হলে আহ আমরা যখন এটাকে বাছাই করবো তখন শুক্রবার নামটা কেটে দেওয়া হবে। আহ আর এই madam দেখুন আমি তো অনেক দূর থেকে আসবো ওরকম টাকা দেওয়ার জন্য

G pay মানে আপনি online payment এর কথা বলছেন তো ?

তো আচ্ছা সেটা কি করে করবো madam আমি number বলছি সেটা এই করে দিন seven two

ঠিক আছে madam এই number এর online দশ টাকা পাঠাতে হবে, তো booking এর জন্য। হ্যাঁ ওখানে লিখে দেবেন রোহিণী সেন শর্মা। আচ্ছা madam আর বলছি madam, আমার না আগে যে ডাক্তার দেখিয়েছিলাম, ওইসব report গুলো অনেক কিছু আছে ওগুলোকে নিয়ে আসতে হবে ? definitely নিয় আসতে হবে, না হলে কি করে বুঝবেন ডাক্তার ? আচ্ছা ঠিক আছে madam আর আমার নামটা কি আপনি লিখে নিয়ছেন? নাকি আরো কিছু করতে হবে এটা?

আচ্ছা number

দেখুন তখন আমি message করার জন্য পাঠিয়েছি এটা তো note down করা নেই আপনি আবার বলুন আচ্ছা madam seven nine eight zero তারপর ? five two eight three four zero one ঠিক আছে address address হচ্ছে mam আহ বড় কালীতলা মাঠ বর্ধমান

PIN code জেনে আমার কি হবে ?

আপনার আরকি জানার আছে বলুন এতক্ষন যখন phone আটকে রেখেছেন তখন আর একটু বলে দিন না madam আরতো কিছু জানার নেই ওটাই ঐটাই জানার ছিল appointment book করার জন্য

আমি কি করে আপনার অসুখের বিবরণ বুজবো আমি কি ডাক্তার ? হ্যাঁ madam আমি বুজতে পারছি কিন্তু আমি এত দুর থেকে আসবো ডাক্তার দেখতে আমাকে তো সব জেনে আসতে হবে না madam সেই জন্য আমরা অনেক দূরে তা আমরা তো আমাদের website এ সমস্তটা details দিয়ে রাখি বলুন না আমরা শুধু phone টা receive করি নাম book করার জন্য and emergency হলে কোনো problem হলে কোনো কোনো কারণে কোনো confusion হলে আপনি তো পুরোটাই confusion হিসাবে আমার কাছে present করলেন madam আমি তো কিছুই জানিনা website কোন website কি আছে আমিতো কিছুই জানি না আপনি number তা তো website থেকেই নিশ্চই পেয়েছেন না madam একজন আমাকে বললো যে এইরকম ভালো ডাক্তার এখানে বসে অনেক অনেক রকমের ডাক্তার আসে তা এখানে যোগাযোগ করতে একজন number দিলো আমাকে আপনি online payment use করতে পা online bank payment এর method গুলো use করতে পারেন আর আপনি website use করতে পারেন না madam আমি তো online এ payment করতে পারবো না আমি কাওকে দিয়ে করবো madam আমার তো online এ payment করা দিইনি mam আমার অনেক বয়েস হয়েছে আমি এগুলো করতে পারিনা online এ কিছু, সেই জন্য আপনাকে বললাম madam ?

sixty five

কোনো অসুবিধা নেই এই রবিবারে বারোটার সময় উনি আসবেন

না না খারাপ লাগছে আমার আমি ভাবলাম যে এইরকম আহ কোনো চব্বিশ পঁচিশ বছরের মেয়ে phone করেছে সে আমাকে এখন হাঁটুর আমি ভাবলাম maybe jokes করছে আমার সাথে হাঁটুর ব্যাথার কথা বলছে হটাৎ বলছে online payment পারি website use করতে পারি না এই সেই

so আমরা খুব বিরক্ত হয় তো আমিও ভেবেছিলাম সেটাই ঠিক আছে sorry আমি বুজতে পেরেছি বয়স্ক মানুষের ভুল হতে পারে

hello সোনালী

হ্যাঁ কি খবর? এই তো

পড়াশুনা complete হয়ে গেলে, চাকরির একটা তো দরকার

পাওয়া ভীষণ critical চাকরি পেলে তো আত্মনির্ভরশীল হওয়া যায় আরে আত্মনির্ভরশীল তো হওয়া যায় সে টা ঠিক কথা, but job কোথায়? চেষ্টা করতে হবে চেষ্টা করলেই পাওয়া যাবে, বাড়িতে বসে থাকলে তো আর কোনো কিছু হাতের মুঠোয়ে আসবে না. ok, তুমি বলছো যে চেষ্টা করতে হবে তাইত, চেষ্টা করেও তো অনেক কিছুই পাওয়া জায়েনা. হয়তো news খুলে দেখেছ কি একবার, যে update কি দিচ্ছে job এর ক্ষেত্রে. না এখনো যেহেতু পড়াশুনা চলছে তাই এখনো কিছু news দেখা সেভাবে দেখা হয়েনা আরে তুমি twenty into seven ই কি তুমি পড়তে থাকো? fb করছো, whatsapp করছো, করছো তো? social media এ আছো? অবশ্যই আছি তাহলে? আর এখানে তুমি বলছো যে তুমি, news দেখতে সময় পাচ্ছো না পড়াশুনার মধ্যে

হ খুজতে হবে বললে তুমি তাই তো? but job এর যা এখানে situation, মনে হয়েনা খুব তাড়াতাড়ি job পাওয়া possible তাহলে আমরা কিভাবে job পেতে, পারি কি না? depend করছে নিজের ওপর

depend করছে নিজের ওপর তাও একটু পরামর্শ দিলে ভালো

পরামর্শ আর কি দেবো, দেখো পরামর্শ দেওয়ার জন্য অনেকেই আছে, পরামর্শ কি দেবো, তুমি এখন MA করছো ঠিক আছে, কোন year চলছে এটা তোমার? আমার third semester চলছে. voice break করছে. third semester চলছে.